ছবিটিতে আমি একটি যুবক কে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি যুবকটি পরনে কিছু নেই অর্থাৎ সে খালি গায়ে দাঁড়িয়ে আছ--

মঞ্চের চারিদিকে কি দারুন আলোক শয্যায় সজ্জিত। প্রচুর মানুষ ভিড় করেছেন সেগুলি দেখার জন্য।

ছবিটিতে আমি দুটো বাচ্চা মেয়ে এবং দুটি বাচ্চা ছেলে কে দেখতে পাচ্ছি। যারা নিজেদের মতো নৃত্যে ব্যস্ত। দেখেই বোঝা যাচ্ছে এটি একটি অনুষ্ঠান হচ্ছে।